আছে এখানে অনেক ভিড় আছে পান্ডাল -এর নামঠে উপরে পান্ডাল - এর --

সাইড - এ নদীর সাইড - এ সাইড - এ অনেক ঠ- গাছ আছে নদীর কিনারে দুজনা চান করবার জন্য--

জিম ভিতরে একটা ঘড়ি লাগা আ--